এটি হলো একটি ওয়াটার পার্ক এবং এই ওয়াটার পার্ক -টি খুব বড়ো এবং এখানে রয়েছে অনেক রকম খেলার জিনিস।

তাছাড়া এই ওয়াটার পার্ক -এ আমরা একটি বড়ো মতো সুইমিং পুল দেখতে পাচ্ছি এই সুইমিং পুল -টি দেখতে খুব সুন্দর লাগছে।

এখানে আমরা একটি রাস্তায় ইয়োলো কালার এর অটো দেখতে পাচ্ছি।